এটা যে দেখে মনে হচ্ছে একটা মাঠ। খোলা মাঠের মধ্যে খেলা চলছে। একটা শীত কালের মনোরম যেখানে একটা কাকু টুপি পরে আছে যেটা দেখে মনে হচ্ছে এটা একটা শীতকালের দৃশ্য যেখানে অনেক গাছপালা রয়েছে। মাঠটা অনেকটাই বড়। অনেকে ফুটবল খেলছে হয়তো ক্রিকেট খেলছে হতে পারে।

আমরা দেখতে পাচ্ছি একটা ছোট-খাটো খুবই সুন্দর একটা স্টেশনারি দোকান। যেখানে একই ছাদের তলায় বলতে গেলে অনেক জিনিস পাওয়া যেতে পারে। যেরম- বিস্কিট জালি আ -গায়ে সাবান মাখার জালি ডিটারজেন্ট সাবান সোপ শ্যাম্পু ইত্যাদি।

এটা দেখতে পাওয়া যাচ্ছে একটা জিম সেন্টার যেটা সদ্য সদ্য উৎপাদন হয়েছে। উম এখানের যে জিম -এর যে মেশিন -গুলো সেগুলো খুব এক্সপেনসিস দেখেই মনে হচ্ছে। আর এগুলো মনে হচ্ছে খুব আ সমস্ত কিছুই এখানে করতে পারা যাবে। ব্যাম-এর সব কিছু পুরো মানে পুরো প্রোডাক্ট -টাই এখানে পাওয়া যাবে।